একটা লাল পদ্দা রয়েছে।

এবং নীচে টাইলস বিছানো রয়েছে।

এখানে একটা হলুদ কালারের টেবিল রয়েছে।

এবং স্টেশনের মধ্যে ওভার ব্রিজ দ্রেখা যাচ্ছে।

একটা টিনের ছাদ দেখা যাচ্ছে।

একজন মানুষ কালো রঙের জালা পড়ে রয়েছে।

এখানে একটা ফুটবল স্টেডিয়ামের মাঠ দেখা যাচ্ছে।

এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে।

অনেক দরনের মানি ব্যাগ রয়েছে এখানে।

এবং এখানে বিভিন্ন প্লাস্টিকের যন্ত্রপাতি পাইপ দেখা যাচ্ছে।

এবং এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

গাড়ির নাম্বার সিক্স ফাইভ বি_বি সেভেন থ্রি নাইন থ্রি ।

যেখানে অনেক খেলার জিনিস রয়েছে।

যেখানে মধ্যে লাল রঙের বোট এবং নীল রঙের বোট রয়েছে।

অনেক লাইট রয়েছে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে লাইট রয়েছে।

এখানে ছাদের উপর ঘর তৈরির কাজ দেখা যাচ্ছে।

এখানে অনেক ছোট ছোট রং বিরঙের ফুল রয়েছে।

তো মানুচজন দেখা যাচ্ছে এখানে।

একটা কারেন্টের বোর্ড দেখা যাচ্ছে।

এখানে একটা রয়েল ভেজ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

এখানে ছেলেদের বিভিন্ন রকমের জিন্সের প্যান্ট এবং জামাকাপড় রয়েছে।

এবং ঘরের দেওয়ালে লেখা রয়েছে সাধনা ফাস্টফুড ।

এখানে একটা বড়ো স্কুলের মত বিল্ডিং দেখা যাচ্ছে।

একটা বড় পিলার দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে।

দুটো জলের বোতল দেখা যাচ্ছে।

অনেক মানুষজন দেখা যাচ্ছে এবং আকাশ মেঘলা করে রয়েছে।

এবং এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে।

সাদা গোলাপি কালারের এর কাপড় আটকানো আছে গেটের মধ্যে।

একানে একটা নিত্য অনুষ্ঠানের ফটো দেখানো হয়েছে।

এবং একটা বাটা শোরুম দেখা যাচ্ছে যেখানে ভেতরে অনেক সুস দেখা যাচ্ছে।

এখানে একটা বড় রাস্তা রয়েছে।

অনেকগুলো লাইট পোস্ট রয়েচে ।